লাইটিং আছে ফুল দিয়ে সাজানো আছে।

এবং নিয়মিত শিবলিঙ্গের উপর দুধ এবং জল চড়ায় তার ভক্তরা।

তার সাথে অনেক গুলো স্লিপ দেখা যাচ্ছে।

মানুষ এগুলো কিনে নিয়ে যায় আনন্দের জন্--

মানুষ সেগুলো আনন্দ করে করে।

বেশিরভাগ বড় বড় জায়গায় দেখা যায়।

বড় বড় পার্ক এ ব্যাংকুয়েট এ সাজিয়ে রাখিয়ে দেওয়া হয়েছে।

রেল লাইন -এর উপর দিয়ে রেল গাড়ি চলে যায়।

পেপার নিয়ে- বা পেন নিয়ে- আঠা নিয়ে।

দোলনা আরো অনেক কিছু বাচ্চারা এসে।

হেয়ার স্টাইলিস্ট রা তাদের কথা মতো হেয়ার স্টাইল করে।

টোটোতে একসাথে অনেকজন সম্বভত চারপাঁচজন মানুষ বসতে পারে ।

তিনটে চাকা হয় খানিকটা অটো -র মতোন ও লাগে।